আমি এখানে তিনটি লোককে দেখতে পাচ্ছি সামনে দূরে লোক কালো রঙের গেঞ্জি পরে আছে।

আমি এখানে কয়েকটি-ই ছোট বড়ো ডাম্বেস দেখতে পাচ্ছি যেটি কালো রঙের তার সামনে একটি-ই আয়না রয়ে--

বেড়া দিয়ে তৈরি সাদা রং করা পেছনেও দুটো চেয়ার দেখতে পাচ্ছি যেটি কমলা রঙের।

আমি এখানে হসপিটাল - এর ভেতর জায়গাটা দেখতে পাচ্ছি যেখানে একটি ফ্যান রয়েছে এবং ওখানে একটি রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। একটি মানুষ মাস্ক পড়ে রয়ে--